এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি বড় বড় খাবারের বাসন।

আর তিনি দাঁড়িয়ে রয়েছেন বুদ্ধদেবের একটি মুহূর্তের সামনে।

রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি ছেলে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে বেলুন কতোগুলি বেলুন দিয়ে সাজানো। বেলুন -এর রং হচ্ছে--

সামনে রয়েছে তিনটি ছেলে দাঁড়িয়ে। একটি ছেলে ছোট আর বাকি দুজন বড়।

তার অনেক টি বড়ো দোকান এবং দোকানে সাজানো রয়েছে অনেক গুলি জামা কাপড়ের পিস এবং অনেক গুলি জামা।